হ্যাঁ চলে যাচ্ছে কোন রকম। আর খবর বল।

হ্যাঁ তো শেষের দিকে এইতো পরীক্ষা হয়ে গেল এবার কি করবো ভাবছি খুব চিন্তায় আছি।

তাই তো ভাবছি কি কাজ করবো এখন যা অবস্থা পরীক্ষার কি বলবো

SSC আহ বসবি? কবে আসছে ওটার পরীক্ষাটা? Hello শাহানা শুনতে পাচ্ছিস? আহ এবার পাচ্ছি বল এবার পাচ্ছি. বল।

হ্যাঁ দেখি B. Ed করব ভাবছিলাম তো হ্যাঁ সেটাই। কী করব? হ্যাঁ সেটাই তো ভাবছি আমার একটা আমার একটা দাদা PhD করে বসে আছে কিন্তু কোন জব পাচ্ছে না। ওই জন্য আমার দাদাও বলছিল যে ই করার করে কোনো লাভ হবে না অন্য কিছু একটা রাস্তা খুঁজতে হবে।

হ্যাঁ তুই যদি দিচ্ছিস তাহলে আমিও দেব চল দেখি কেমন হয়।

তোর যদি চেনাশোনা থাকে আশেপাশে। আচ্ছা বেশ তো আর কোন পরীক্ষা এখন আর কোন পরীক্ষা এখন নি~ নেই? WBCS দেখি ভাবনা চিন্তা করে বলছি তোকে WBCS তো অনেক tough

কোথাও না। আমি একটা লিখছিলাম একটা কাজ করছিলাম। তুই বল, তুই এবার বল কি বলছিলি? মন নেই না আমি একটা কাজ করছিলাম তাই একটু লেখাজোখার কাজ ছিল করে নিলাম তুই বল বল কি বলছিলি আমি শুনছি তোর কথা এটা নয় যে শুনছি না আমি তোর কথা শুনছি সব। আচ্ছা বেশ তাহলে ঠিক আছে তুই কি বলছিস আর একবার বল তারপরে আমি বলছি। ঠিক আছে? কি লিখব আর ওই একটা হিস~ হিসেব ছিল উম মানে ঘুরতে গিয়ে আমরা বন্ধুরা একটা feast করেছিলাম ওই feast টা নিয়ে মানে মানে কে কি দিয়েছে কে কি দেয়নি ওইগুলো মানে একটা list করছিলাম আর কি। ওটাই হিসেব করছিলাম আর কি। আচ্ছা বেশ। এখন আর হবে না ঠিক আছে? এবার বল কি বলছিলি? আমি বলছিলাম তো মানে ওই আবার আমার network problem নাকি তোর হতে পারে আমি বলছিলাম হ্যাঁ হম দিচ্ছিছিলাম কিন্তু তোর শুনতে পাচ্ছিলে না হয়তো। আচ্ছা বেশ ঠিক আছে, ক্ষমা করে দে। আমি আর বলবো না ঠিক আছে কাজ এইনে খাতা বন্ধ করে দিচ্ছি ঠিক আছে? হম বল। আচ্ছা বেশ, বল বল তুই বল।

আমি বলছি মন দিয়ে শুনছি এবার তুই বল না আমি আমি একটা কাজে অন্য ধ্যানে চলে গেছিলাম তার জন্য আমি ক্ষমা চাইছি ঠিক আছে আমি খাতাটা বন্ধ করে দিয়েছি। ঠিক আছে?

হ্যাঁ ঠিক আছে পড়া শুরু করতে হবে তো এবার দেখ এবার হুম private job গুলোতে মানে করলে সেরকম ইয়ে হবে না. মানে সবাই জানতে পারবে না আর ইয়ে সরকারি চ~ সরকারি চাকরি পাওয়া এখন মানে অনেক ভাগ্যের ব্যাপার। বুঝলি তো?

সেটা অবশ্যই একটু তাড়াতাড়ি করতে হবে। আরো যে পরীক্ষাগুলো আসছে না সবগুলোই দিয়ে দেখি কি হয়? দেখা যাক

না আমি একটু একটু শুনেছিলাম পুরো ব্যাপারটা জানি না তুই ভালো করে বল। হ্যাঁ শুনেছি হুম।

Income tax আচ্ছা আচ্ছা income tax office এ।

হ্যাঁ হ্যাঁ এবার পাচ্ছি. মানে আমি বলছিলাম কি, ওই Income tax office ওদের ওদের চাকরি গুলো ওই income tax যারা করে নেয় ওগুলো

হ্যাঁ ওটা দিলেও হবে। সব পরীক্ষাগুলো try করতে হবে যদি হয় আর না হয় একবার দিয়ে তো দেখি তারপরে আবার বুঝতে পারব যে ব্যাপারটা কি মানে experience হয়ে যাবে বুঝতে পারলি?

হ্যাঁ একসাথেই জমা দেব দেখা করব একদিন তোর সঙ্গে তারপরে form তুলে নিয়ে জমা দিয়ে দেব সঙ্গে সঙ্গে। দেখি এখন তো বাড়িতে কাজ আছে দুই একটা কাজ সেরে নিই তারপরে তোর সঙ্গে দেখা করছি ফোনে ফোন করে জানিয়ে দেবো তোকে ঠিক আছে? হ্যাঁ এসে ছিলাম। ওই তো পরশু দিনকে গিয়েছিলাম বিকেলে Hospital এ গিয়েছিলাম আমি তো, আমি hospt~ hospital এসছিলাম আমার একটা মামার শরীর খারাপ ছিল তাই

না এমনি হঠাৎ গিয়েছিলাম যে ওই জন্য মানে কাউকে জানাইনি কাউকে। আচ্ছা আর একটা বলছিলাম যে তুই পরীক্ষা কেমন দিলি তাহলে? সে~ last year র পরীক্ষা টা কেমন দিলি? আমারও খুব একটা ভাল হয়নি মোটামুটি হয়েছে খুব একটা ভাল হয়নি।

তো কেমন কি result আসবে? কত percent আসবে মনে হচ্ছে? আচ্ছা বাবা তাহলে তো তুই খুব ভালো পরীক্ষা দিয়েছিস আমি আমি তো অত অতটা ভাবছি না আমি তো তোর থেকে কম ভাবছি। হ্যাঁ পঞ্চাশের ওপরে আছে সেটা ভাবছি কিন্তু ষাট উম ষাট ষাট প্রায় ধরে নে ষাট ধরে নে। হুম ঠিক আছে আচ্ছা বেশ তাহলে, হ্যাঁ বল কি বলছিস? ঠিক আছে, পরে কথা বলবি হ্যাঁ?

hi

ভালো আছি তুমি কেমন আছো?

job কেমন চলছে? এখন তো যা financial condition এই রাজ্যের তাতে তো মানে job করলেও আমাদের আহ রোজকার যে খরচাপাতি বা সংসার খরচ সেগুলো

সেই হচ্ছে অবস্থা এখন financial condition খুব ই খারাপ job actually job এর market ও খারাপ না

হ্যাঁ তার পর বলো যে এখন কি job করছো? মানে government job না আপাতত তো এখন একটা private এ আছি এখনো government এর মুখ দেখে উঠতে পারিনি

আসলে কি বলো তো সরকারি চাকরি তে কি হয় সরকারি তে একটা fixed থাকে এখন সরকারি বলাটাও ভুল হবে আজকের দিনে দাড়িয়ে তো মানে সরকার সবই সরকারি গুলো কে private করে দিচ্ছে central থেকে তো হয়েই যাচ্ছে আমাদের west bengal এ হয়তো অদূরে ভবিষ্যতে হয়ে যাবে ঠিক আছে তবুও সেই বিশেষে সে দেখি যদি দেখো মানে financial এর ব্যাপারটা যদি আমরা সরকারের সাথে government এর compare করি তো সেই ক্ষেত্রে কি হয় government এর একটা secure job আর কি আর কি

সেই ক্ষেত্রে private job এর ক্ষেত্রে

তো তোমার কি মনে হয় এখন বাচ্চাদের আহ মানে ভবিষ্যৎ যদি secure করতে চাই তাহলে মোটামুটি একটা ভালো মোটামুটি savings তো আমাদের রাখা উচিত নাকি? হ্যাঁ অবশ্যই

সবই জানো তো গড়পড়তা একই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 তো মনে both side সেম আমরা পাই এ রকম কোনো facilities নেই এবার ধরো post office এ এখন আছে কি আমার ঠিক খেয়াল নেই ওই double হয় ওই আট বছর কি দশ বছরের সেটা করলে হয়তো কিছুটা profit এর মুখ দেখতে পারবে কারণ মানে আমাদের কি হয় financial আমাদের দেশেরও অবস্থা খুব একটা ভালো নয় না তাও তো এখন growth এর দিকে যাচ্ছে মানে করানোর পর থেকে আমাদের financial condition হয়ে গেছিল আমাদের দেশের সেখানে তো সাধারণ মানুষের ও ওখানে যদি কমে আমাদের কমা টাও স্বাভাবিক ব্যাপার

আর তোমার ইয়ে এখন যা financial condition তাতে বাচ্চাদের school college পড়াশোনা করা তাদের establish করার জন্য মোটামুটি আহ

মানে পুরোপুরি এতটা hundred percent একদম না পড়লে চলবেই না দুজনকে earning member মেম্বার হতেই হবে তবে গিয়ে তুমি সবকিছু সামলাতে আজকের দিনে দাড়িয়ে যত না খ আহ আমাদের আয় তার থেকে বেশি আমাদের ব্যয় হয়ে গেছে জিনিসপত্রের দামও তো অনেক বেড়েছে শুধু মাত্র শাক সবজি খাবার জিনিস পাওনা আমাদের দৈনন্দিন ব্যবহারের জিনিস আমাদের electronic জিনিস সব কিছুরই দাম দিনে দিনে বাড়ছে প্রত্যেকটা জিনিসের যেমন দাম বাড়ছে সেই রকমভাবে আমাদের earning টাও ঘরে আসছে না তো সেই ক্ষেত্রে সমস্যা হয়েছে financial মানে কোনটা ছেড়ে কোনটা কোনটা কি করব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 কিছুটা টাকা saving স ও করা যায় সেটাও অত্যন্ত জরুরী আমাদের সমস্তটা যেটা আমি করছি সেটা পুরোটা তো সংসারের উপর ঢেলে আমাদের রোগ বালাই বা এসবের জন্য কোন টাকা অবশিষ্ট থাকবে না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

একদমই ঠিক বলেছ কিন্তু আজকের দিনে দাড়িয়ে জানো তো চাকরির বাজারে এত খারাপ চাকরি মানুষ কোথায় খুঁজবে বলো না আজকের কোনো ধর সরকারের দিক থেকেও যদি মনে করি আজকের দিনে সরকারের চাকরিও সেইভাবে নেই তাই যা আছে private এ তাও আমাদের পশ্চিমবঙ্গে মধ্যে খুব কম পাওয়া যাবেতো পাওয়া গেলেও, মানে আমি আমার দিক থেকে বলছি মানে বারো ঘণ্টা চাকরি করে হয়তো সেই তুলনায় কিছুই টাকা পাওয়া যায় না

private চাকরি যদি এখন কেউ করে তাহলে মোটামুটি কি রকম টাকা হলে তার financially মানে smoothly চলতে পারে বলো তোমার মনে হয় না তো depend করছে সেটা তুমি সংসারে কতটা কি খরচা করছো

এবার যারা বুদ্ধিমান হয় তারাই সংসার চালিয়ে নিজের খরচা চালিয়ে কিছুটা সেভিং করে মোটামুটি উম আমার যা ধারণা তাতে কুড়ির উপর তো সবার মাইনেই এখন যদি না হয় তাহলে একটা ঠিক ভাবে মাস কি চালানো যায়? সারা মাস চলে? চলে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 unit এর price বাড়িয়ে দিয়েছে electric bill কত টাকা করে আসছে বাজার দোকান আকাশছোঁয়া

মানে যদি সামান্য যদি চাল আলুও একটা মানুষ মিনিমাম খাবারও কিনতে সেই ক্ষেত্রে ও দাম আকাশ ছোঁয়া হয়ে বসে আছে

খাও না খাও phone এর recharge করতে একদম এটা একটা বড় একটা খরচা যোগ হয়ে গেছে আমাদের আর সেটাও তো দিনে দিনে শুধু বাড়ছে কমছে তো না

মানে মাস গেলে ধরো তিন চারশো টাকা recharge তিনশো চারশো টাকার recharge আর বাড়িতে যদি একাধিক ব্যক্তির থাকে তাহলে তো সেটা আপ তো হাজার অবধি একাধিক ভাবে recharge হচ্ছে হ্যাঁ একদমই মাথাপিছু যদি মানে সেটা তিনশো চারশো হয় মাস গেলে এই দেখো না করোনার পর থেকে এখন তো maximum online এ system করে দিয়েছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে একটা বাচ্চাদের phone এর ক্ষেত্রেও খরচাটা extra বেড়ে গেছে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

আর ছাড়া তাদের বাচ্ছাদের phone এর recharge টা এতটাই জরুরি মানে আহ তুমি net এর recharge না করলে তারা হয়তো online classes গুলো miss করবে বিভিন্ন online এ যে তাদের notice পাঠানো হয় এখন তো সব কিছুই online এই পাঠানো হয়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

collect করতাম বা জিজ্ঞেস করতাম সবাইকে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

তা তো ঠিক কারণ আমাদের তো এইখানে চাকরি নেই না চাকরি যেখানে থাকবে তোমাকে তো obviously সেখানেই যেতে হবে সেখানে যদি চাকরি না পাও তাহলে তুমি কি করে রোজগার করবে তোমার financial condition কি করে তুমি ভালো করবে সেটাই যখন বাইরে চাকরি সব মানে এখন এখান থেকে সবাই বাইরে চাকরি করতে যাচ্ছে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

একদমই ঠিক একদমই ঠিক আর আমার যা মনে হয় যে এই যে এ financial condition টা আমাদের এমন খারাপ হচ্ছে তার জন্য একমাত্র দায়ী মূল্যবৃদ্ধি আর আমার আরেকটা জিনিসও মনে হয় এর জন্য bank ও সমান ভাবে দায়ী bank কিন্তু তোমাকে তো আহ টাকার উপর interest কমিয়ে দিচ্ছে অথচ loan এর উপর interest বাড়িয়ে দিচ্ছে মানুষ একটা বাড়ি তো সব সময় বাড়ি করা জায়গা কেনা বা flat কেনা এগুলো তো সব সময় আহ পুরোটা টাকা দিয়ে করতে পারে না bank এর সাহায্য নিতে হয় loan করতে হয় তো এর উপর এতটা interest বাড়িয়ে দিয়েছে যে মানে মাসে শেষে তার টানার ক্ষমতা এখন মধ্যবিত্ত family র থাকে না দিনে দিনে তো interest কমিয়ে দিয়েছে মানে ধরো আহ তোমার এটা কিন্তু যেটা কোনো কিছু জন্য অথচ কোন কিছু গুনতে গেলে interest বাড়িয়ে দিচ্ছে

তো এখন গাড়ির দামও আকাশ ছোঁয়া ফলে গাড়ি কেনাটা একটা যে স্বপ্ন থাকতো মধ্যবিত্ত family র এখন সেটা স্বপ্নই থেকে যাচ্ছে অনেকেই পূরণ করতে পারছে না আর এত টাকা দামের গাড়ি এত টাকা যদি bank থেকে loan নেয় bank এর ও যা interest rate তাতে যা EMI পরছে সেটা তাদের চাকরির salary কুলিয়ে উঠছে না শুধু গাড়ি নয় গাড়ি বাড়ি সবকিছুর ক্ষেত্রে আসলেই তো বললাম আমাদের দেশেরই আর্থিক মানে অর্থনৈতিক অবস্থা যেই জায়গায় দাঁড়িয়াছে তারাই তো ধারে চলছে তারা যদি ধারে চলে আমরা কি করে চলবো? তারা bank এর উপর চাপ সৃষ্টি করছে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 হ্যাঁ bank তো সেই টাকাটা আমাদের কাছ থেকেই তুলছে হ্যাঁ এক্ষেত্রে সব গুলো pressure টা কোথায় আসছে জনসাধরণের ওপর

এছাড়া petrol diesel এর যা দাম বেড়েছে তাতে তো মানে পরিবহন ব্যবস্থার ও খুবই অসুবিধা হয়েছে বাসের ভাড়ার train ভাড়া সমস্ত সব কিছু বেড়েছে

হ্যাঁ তারপর নিজেরাও যদি কোন যানবাহনে করে office যেতে চাই তো সেইটার তেলের খরচা বেড়ে গেছে office এ ধরো যা মাইনে পাচ্ছি তার অর্ধেক চলে যাচ্ছে আমার সেই যাতায়াত এর পিছনে

বাচ্চাদের school যাওয়া আসার জন্য যে বাস থাকে এটারও ভাড়া বাড়িয়ে দিচ্ছে সব কিছুরই দিনদিন দাম বেড়ে যাচ্ছে সে যে কোনো কিছুই বলো না কেন আমার তো মনে হয় সরকারকে আহ এটা খুব তাড়াতাড়ি control এ আনা উচিত না হলে ভবিষ্যতে খুব অসুবিধার মধ্যে পড়তে হবে সমস্যার মধ্যে তো আমরা পরবো সরকার তো আর করবে না সরকার তো সেটা বোঝেই না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

খরচা সমেত নিয়ে অনেকেই তোমার বাচ্চাদের আর private school এ পড়ানোর মতো financial condition থাকছে না তারা বাধ্য হচ্ছে তাদেরকে সরকারি স্কুলে পাঠাতে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 সরকারি school আর সরকারি school নেই তো তোমার কি মনে হয় এই দিকগুলো যদি কিছুটা ঠিক করতে হয় তাহলে আমাদের কি কি করা উচিত? অবশ্যই তো সরকারকে আগে এগুলো পরিবর্তন করতে হবে ঠিক আছে তার মধ্যে এক শ্রেণী মানুষের প্রচুর অর্থ আছে তো তারা কি করছে private school এ বাচ্চাদের দিচ্ছে ঠিক মানে যেমন কিছু শ্রেণীর অর্থনৈতিক অবস্থা খুব খারাপ কিছু শ্রেণীর তো আছে সেটা তো মানতে হবে মানে সে টাকা যেভাবেই হোক

মানে আমরা যদি নিজেদের না বদলাতে পারি সেখানে কিছু করার থাকবে না আর আমার সরকারি school গুলোতে পড়াশোনা ভালো করে start করতে হবে তাই না?

সরকারি job পেলে কি হয় তোমার চাকরিটা একটু secure হচ্ছে আর কি মানে ভবিষ্যতে তোমাকে যখন তখন বের করে দিবে না তোমার চাকরি যাওয়ার ভয় থাকবে না আর অবশ্যই ময়নাতো বেশি থাকবেই সেটাই এমন না যে private এ এখন কম দেয় বড় বড় company তে যদি তুমি private এ ঢুকতে পারো মাইনা ভালো আছে সেই ভাবে খাটাবে তোমাকে তুমি এখন কিসে করছ job private না সরকারি? না না আমি private এ আছি একটা ছোট travel agency তে আছি কিন্তু চাপ খুব বেশি সেই অনুপাতে মাইনে খুব কম তো কোন কিছুতেই satisfide নই আর মাসের শেষে যখন টাকা পাই তখন মনে হয় এটা কি পেলাম এই টুকু মাত্র এত সারা মাস এত খেটে সবারই একই অবস্থা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

হ্যাঁ গো এখনতো teacher গুলো প্রচুর পরিমানে মাইনা বাড়িয়ে দিয়েছে এক একটা subject এর এক একটা আমরাও তো পড়াশোনা করে এসছি তাই কিন্তু এখনকার জানো অতিরিক্ত সাথে তোমার ধর school এর fees টিস যেগুলো private এ আছে তারও ময়নাপত্র অনেক বাড়িয়ে দিয়েছে ধরো কেউ যদি মধ্যবিত্ত কেউ পড়ানোর কথা ভাবেও যে সরকার তোমার private এ পড়াবে